রাখা আছে যেখানে দেখতে পেলে বু~ গেলে বোঝা যায় যে কি কোথায় কি মানুষ ছিলো তাদের সমস্ত বাণী উপবানী তাদের জামা কাপড় পোশাক সব ওর মধ্যে রাখা আছে. অনেক তরয়াল রয়েছে. ওদের জামাকাপড় রয়েছে, যুদ্ধের পোশাক রয়েছে ওর ভিতরে অনেক কিছু রয়েছে. আবার ঐখান থেকে কিন্তু হেটেই যেহেতু তারা মন্ডল যাওয়া যাচ্ছে তারা মন্দলেও অনেক কিছু দেখার রয়েছে. ওর ভেতরেও ফুলের বাগান রয়েছে অনেক. অনেক সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে. অনেক গাছ রয়েছে. নতুন নতুন গাছ রয়েছে. আর ওখান থেকে অনেক সুন্দর সুন্দর জায়গায় যাওয়াও যায়. এই Victoria এর আসপাশে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে ঘোরার. হ্যাঁ, তোমার Victoria যেখানে অবস্থান করেছে ধর্মতলা সত্যি একটা নাম করা জায়গা. যেখানে আবার সমস্ত কিছু পাওয়া যায়. ওখানে পুরো বাজার বসে. এখানে দামও সস্তা. হ্যাঁ, পুরো whole sale market ও রয়েছে ওর পাশে, আর যা জিনিস দরকার যা জিনিস দরকার সবই পাওয়া যায় ওখানে. আর market টা অনেকটা বড়. আর সুন্দর সুন্দর মানে পোশাক পাওয়া যায়. অনেক খাবার দোকান রয়েছে. ও ভালো, তা তুমি যে বলছ যে, ওখানে তোমার তারা মন্ডল যাবে তো ওখানে কি কি দেখতে পাবো তারা মন্ডলে? তারা মন্ডলে বিভিন্ন গ্রহ সম্পর্কে একদম movie র মতো জানাবে. আর ওর ভিতরে একটা পুরো গোল করা গম্বুজ রয়েছে. আর ওর ভিতরে এমন ভাবে তৈরী করেছে.movie টা জানো একদম সব three D type এর একদম কাছে. চলে আসছে সবকিছু. গ্রহ গুলো. আর ভিতরে ঢুকলেও ওর light টা বন্ধ করে দেয়. যেন একদম মনে হয় যেন একদম

বেলুর মঠ বাকি আছে.

hello.

হ্যাঁ এই তো চলছে রে ভালো বাবা অনেক দিন পর phone করলি. happy new year. happy new year তোকেও. অনেক দিন কথা হয় না এখন সব ব্যাস্ত জীবনে তো বুঝতে এ পারছিস.

যে time হইতো আমি হইতো আমি free সেই time এ তুই busy যে time তুই free সেই time এ আমি busy. সেটাই তো হচ্ছে আগে তাও office এ দেখা হতো এখন তো সেটাও আর হয় না. সেটাও গণ্ডগোল হয়ে গ্যাছে.

একটা জিনিস ভালো যে বাড়িতে থাকে কাজটা করা যাই তো. হ্যাঁ এটা একদম ঠিক বলেছিস. পারিপার্শ্বিক জিনিস টা তোকে অতটা ভাবতে হই না, হম হ্যাঁ, একদম ই, একদন ই তাই. অবস্থা চারিদিকে তুই দেখ না এখন news chanel গুলো দেখলেই বুঝতে পারবি যে কি পরিস্থিতি চলছে চারিদিকে.

নুতন news আসছে নাকি China তে COVID খুব বাড়াবাড়ি হয়েছে. আরে আমি তো সে দিন হটাৎ করে news টা খুলেছি, ঠিক আছে অ্যাঁ খুলেই ডাকছি যে উম তোর মানে দেখাছে আবার অ্যাঁ খুব বেড়েছে আবার lockdown হতে পারে আর কি মানে সেই January তার পর তো সে ওটা দেখা গেল যে তোর ওটা fake news. মানে সে আগের বছর এর news তোর আর কি ওই talecast করছে আর কি মানে আমি তো প্রথমে দেখে তো মানে ভয় পেয়ে গেছিলাম রীতি মত, যে আবার সেই lockdown আবার সেই মানুষ এর অসুবিধে. তবে news chanel গুলো একটু না মানে কি বলবো news হইতো আমরা দেখি কাজ এর ও আছে আবার একটু হা ভয় ও দেখিয়ে দেয় রে ভয় না দেখালে TRP হলে ওদের business চলবে কোথা থেকে.

কিন্তু Chin এর খবর তো বাইরে news চট করে তো বেরই না কিন্তু তবুও যে রকম ভাব গতির video দেখা যাচ্ছে, কিন্তু ওদের পরিস্থিতি খুব এক টা ভালো না covid এর.

হ্যাঁ তো অ্যাঁ এটা তো ঠিকই বলে, তবে তুই দেখেছিস ওদের ও তো মানে ভুল আছে মানে যখন তোর আমাদের ভারত থাকে ওদের vaccine টা দিতে চাইল আমি দেখছিলাম news এ সে দিন দেখছিল ওরা তো নিল না, আমাদের থাকে নিলো না vaccines টা.

ওরা এমন একটা ভাবমূর্তি দেখাতে চাইছে আমরাই সব আমরাই top. হ্যাঁ সেটাই. যে কারণে problem গুলো হচ্ছে, কিন্তু এখন আর একটা news খেয়াল করে দেখেছিস যে চিন এর লোকেরা blackmarket থেকে অন্য ভাবে indian medicine গুলো কিনছে হ্যাঁ এইটা ঠিক বলেছিস আমি সে দিন কে হটাৎ দেখছিলাম তোর অ্যাঁ কোন একটা english chanel দেখছিলো ওই news টা হটাৎ ই দেখলাম চোখে পড়ল ওটা.

মনেকর ছড়াতে শুরু করে, এতো দিনে তো covid এর জন্যে যা অর্থনৈতিক ভাবে ভেঙে পড়েছে সব এত লোক মারা গ্যাছে আবার যদি ওখান থেকে ছড়াতে শুরু করে তালে তো আবর মুস্কিল নাঃ হ্যাঁ, আজকে তো এই curent news বলছি তোকে এই মানে সন্ধ্যে বেলায় অ্যাঁ মা news দেখছিল আমি দেখলাম তোর ওই বাইরে থেকে এসছে আরো মানে অ্যাঁ দমদম airport এর line করেছে এখন থেকে test চলবে তোর বাইরের flight গুলোর সেখানে চার জন positive ধরা পড়েছে

হ্যাঁ বেশির ভাগ ই covid বাইরে থেকে যারা আসছে China এর side থেকে হ্যাঁ মানে তোর ওই random test করাছে ওখানে চার জন তোর মানে ওই যে বলছে তো এটা seven verient, ওটাই তোর ধরা পড়েছে. কি হবে বোঝা যাচ্ছে না এর পর তো আবার বলছে nasal dose দেবে, নাকে. কি করছে কি বোঝা যাচ্ছে না এখন সত্যি কথা মানে ভয় ও লাগে, তারপরে দেখ সবথেকে ভয় লাগে যে মানুষ তো মরে, সাধারণ মানুষ মরে যাদের খুব পয়সা আছে তাদের তো কোনো অসুবিধা না, তাদের তো ঠিক চলে যাই, কিন্তু এই সব সাধারণ গরিব মানুষ গুলো ওই তো কাজ বাজ চলে যায়, ব্যবসা হয় না ভালো মত এরাই না খেতে পেয়ে মরে কোথায় আছে ? আমাদের এখনে infrastructure তো সেই ভাবে নেই না. দেখ

প্রচুর আছে hospital bed তো এমনি থাকে না, বর্তমানে যে পরিস্থিতি COVID এত patient হলে ভর্তি করবে টা কথায় সেটাই তো কথা.

হ্যাঁ. এর... আবার এর সঙ্গে China এর সঙ্গে দেখ border এ এক রকম ঝামেলা জায়গা দখল করে. তুই কি ওই আ.. মানে কি curent news টা দেখলি জানি না দেখেছিস কি না ওই আমাদের যে অ্যাঁ বন্দেভারত তোর train টা উদ্বোধন হলো না তিরিশ তারিখ থেকে যেটা তোর Howrah থেকে ছাড়ছে NJP যাচ্ছে মানে direct খুব short time এ,

তোর অ্যাঁ এই last দুই দিন ই মানে ভাব তুই train টা এত ভালো র জন্য চালু করা হয়েছে যাই হোক মানুষ এর উপকার এর জন্য, সেই পাথর মেরে নাকি তোর হচ্ছে সেই কাচ ঠাচ ভেঙ্গে দিয়েছে, দেখেছিস কি না জানি না news এ খুব দেখাচ্ছে. হ্যাঁ দেখেছি, কিন্তু একটা খুব লজ্জা জনক মানে, বিচ্ছিরি রকম ব্যাপার. ভারতবর্ষে

হ্যাঁ. এইজন্যই তো আজকে আমা

না এই জন্যেই তো bengal এর অবস্থা এই, bengal এ আজকে এরকম মানে সবচেয়ে এখন bengal এ সব থেকে পিছিয়ে. মানে মানসিকতা তাই আমি ভাবি,

একটা জিনিস তুই মানবি কি মানবি না আমি জানিনা, আমাদের bengal এই যত সব খারাপ কাজগুলো বেশিরভাগ হয় নাহ,

যেগুলোতে দেখবি muslim দের নাম জড়িয়ে পড়ে অনেক, ঠিক আছে.

তাদের এ ধরনের মানে এখানে এসে বসে পড়েছে মনে করো আমাদের West Bengal এ. একেতো border কোন জায়গায় ঘেরা নেই ঠিকঠাক ভাবে. না না. যেকোনো দিকে এসে ঢুকে পড়ে, ঢুকে এখানে বসে পড়ে ওদের, কারন আমাদের যারা Indian তাদের mentality ওদের মতন নয়. ওদের mentality খুব বাজে. একদমই তাই. আমি সেদিনকে আমি গেছিলাম আমার একটা বন্ধুর বাড়ি, আমার খেয়াল ছিল না যে ওটা border এর একদম কাঁটা তারের ধারে. বুঝলি তো?

তো ওখানে ওর বাড়ি গালাম, আমাদের normally আমাদের Indian network ঠিকঠাক পাচ্ছিনা, কিন্তু বাংলাদেশ network গুলো ঠিকঠাক আমি পাচ্ছি. search করলে.

কাঁটা তার কিছু আছে, তারপর বাকি ফাঁকা. রাস্তায় একটা করে BSF cycle নিয়ে ঘুরে বেড়াচ্ছে. ওইভাবে রাতের অন্ধকারে কাউকে আটকাতে পারবে?

হ্যাঁ অনুপ্রবেশকারী প্রচুর ঢোকে, তারপরে আবার কিছু কিছু জায়গায় BSF রা পয়সা খেয়েও ঢোকে, এটাও নয় যে ঢোকে না.

আর North Bengal এর ওই দিকে যদি যাস তো আরো অবস্থা তোর border . একজনের একটা বাড়ির মনে কর bedroom পড়েছে India তে, তার রান্নাঘর পড়েছে বাংলাদেশে. বাবা! এরকম আবার আছে?

না এই, এই খবরগুলো আসলে জানতে পারি না তো, আসলে বুঝতে পারি না এই news গুলো, আসলে সত্যিই এখনো অজানা অনেক কিছু আছে যেটা তা হয়তো জানিই না.

যদি এখানকার মানুষ support না দেয় নাহঃ, কারণ এখান থেকে ওখান থেকে এসে, আসার পর এখানে voter card, আধার card, passport সব তৈরি হয়ে যাচ্ছে, টাকা দিয়ে. হ্যাঁ সেটাই. অনুপ্রবেশকারিতা একটা বিশাল বড়সমস্যা হবে. এই যেমন Myanmar থেকে রোহিঙ্গা গুলো বাংলাদেশ ঢুকেছে. বাংলাদেশ থেকে ঢুকে আবার ভারতে ঢুকেছে, চারিদিকে ছড়িয়ে পড়েছে. আচ্ছা. মানে ভাব কত ভয়ঙ্কর ভয়ংকর খবর আছে যেগুলো আমরা সত্যি কথা এতটা জানিই না. মানে কথা বললে মানুষের সাথে বা news সব সময় দেখলে, এগুলো ঘাটলে জানা যায়. অবশ্যই. কিন্তু

আমাদের এদিকে তো এখন সব ঠিকঠাকই আছে. but এই যে weather এখনকার বর্তমানের ঠান্ডা তো দেখতেই পারছিস. হ্যাঁ বাবা! News এতো ওটা দেখাচ্ছেরে মানে তোদের ঐদিককার temperature দেখছিলাম. মানে সাত আট degree মানে যাচ্ছে না এখন temperature? দেখছিলাম, সব দেখাচ্ছিল update news টা,

হ্যাঁ ঐটাই দেখছিলাম যে ওরকম চলছে. আমাদের এখানে আছে ঐ তোর ষোলোর মতন চলছে. ষোলো degree র মতন চলছে. এরপর তো বলছে নাকি দিন দিন দিন দিন weather, weather এর temperature কমবে, news এ দেখছিলাম.

আচ্ছা এই কমার নয়. এরপর মানে যেটা তোর আগে ice যুগ এসেছিল না,

সেই রকম ভাবে temperature কমতে শুরু করবে. আচ্ছা মানে সেরম ভাবে হবে? ত্রিশ পঁয়ত্রিশ বছরের মধ্যে দেখতে পাবি যে কলকাতাতেও বরফ পড়ছে. বাহঃ! কি বলছিস রে? এরকম সত্যি হবে কি? অবশ্যই, বিজ্ঞানীরা তো সেই news তাই দিচ্ছে. কারণ বহু যুগ আগে ভারতবর্ষে তামিলনাডু পর্যন্ত বরফ পড়তো. এটা তোর জানা ছিল? না, এটা আমি সত্যি জানতাম না. ভালো news বললি তো, খবরটা বেশ ভালোই. এটা আমার জানা ছিল না. temperature দিন দিন দিন দিন দিন এরপর কমতে শুরু করবে. আর আগের মতন থাকবে না. তাহলে তো তাও ভালো. তবে এখন মানে অ্যাঁ আমাদের এদিকার যা গরম পরে, তোদের ঐদিকে আমি জানি না গরমটা, মানে ঠান্ডা, ঠান্ডা যেই হারে পড়ে সেই হারে গরমটা পরে কিনা. কিন্তু আমাদের তো কলকাতার দিকে

অবশ্য পরে. কিন্তু এইদিকে কি, গাছপালার পরিমাণটা একটু বেশি তো. যে কারণে তুই মনে কর ছায়াতেও থাকতে পারিস. একটু আরাম পাওয়া যায়.

গাছপালা তো আর খুঁজে পাওয়া যাবে না. না না না একদমই না. এটা ঠিক, একদম correct কথা. এইজন্য আর কি এরকম অবস্থা.

ইট, বালি, পাথরের বাড়ি আর pitch এর রাস্তা, সবটাইতো heat হবে. হ্যাঁ. হুম আর তো দূষণে ভর্তি. ওটা তো বাদই দে, ওইটাকে আর ধরার মধ্যেই চলেনা. পরিবেশ দূষণ আর কোন news এ দেখবি, দেখেছিস তো? পৃথিবীর সবথেকে top দশটা polluted city র মধ্যে কলকাতা একটা আছে.

যাচ্ছেতাই. সেই গুলোর জন্য step নেয়া উচিত কিছুটা. Step না নিলে তো হয়ে উঠবে না. নাহ, আর কি ওটা step নিলে কি হবে? বলবে তোর, দেখাবে news এও বারবার করে একটা telecast করবে, ও আবার কিছুদিন পর ওটা stop হয়ে যাবে. ও মানুষ আবার যেটা করে, সেটা করবেই. global warming এ

সেটার জ~, সেটার জন্য একটা জিনিস দেখ, সেদিনকে news এ একটা দেখাচ্ছিলো যে আমাদের সুন্দরবনের অনেক দ্বীপ already ডুবে গেছে. হ্যাঁ সমুদ্রে যে হারে জল বাড়ছে, তাতে কলকাতাও খুব বেশিদিন নেই. গঙ্গার জল বেড়ে গিয়ে কলকাতা হয়তো town এর মধ্যে ঢুকতে শুরু করবে. হ্যাঁ তাইতো হবে. সেটাই তো এখন পরিস্থিতি চলছে ওরকমই. যাচ্ছেতাই অবস্থা.

হ্যাঁ দেখলাম তো. বাবাঃ! মানে সত্যি.

ভাবা যায় না. মানে ভাবা যায় না, সত্যি ভাবা যায় না. আমাকে ওখানে দিলে, আমি এমনি mummy হয়ে যাব. হ্যাঁ ওখানে তোর ওরকম হয়তো, তুই মানে, অ্যাঁ দেখবি যে news এ দেখায় মাঝে মাঝে যে BSF এর জওয়ানরা আছে, ওখানে যা ধারার~ যারা ধর posting এ থাকে না?

Siachen এ থাকে, Siachen এর temperature টা অনেক কম. America র ওখানে যা দেখাচ্ছে, তার থেকেও কম. কেননা আমি একটা news এ দেখছিলাম, Siachen এ যে army গুলো থাকে,

হাতুড়ি দিয়ে দিম ভাঙ্গতে পারছে না. ভাব তাহলে, কি অবস্থা. মানে ওরা তো মানে, জল ও তো খেতে পারবে না. জলটাও তো বরফ হয়ে যায়. না ওই গলিয়ে কোনরকমে খাওয়া. তো এই যে ছ'মাস.

ওখানে জীবনে একবারই posting দেয়, ছ'মাস Siachen এ.

কিন্তু ওই ছ মাস ওরা gloves ও খোলে না, dress ও খোলে না, কিছু করেনা. সেটাই. কারণ ওগুলো যদি খোলে, ওদের সঙ্গে সঙ্গে তোর মনে কর, এই কি সব বলে বরফের ঠান্ডাতে হয়, পুরো কেটে বাদ করে দিতে হবে. তাছাড়া কোন উপায় থাকবেনা. তারপরে আবার খবরে দেখলি?? মানে সেই এই অ্যাঁ বছর মানে মানুষ covid এ দু'বছর বেড়াতে পারেনি বলে এ বছর, তোর অ্যাঁ thirty first, first এ মানে

hello, Arbi Arbi কেমন আছেন আপনি? এই তো আছি Arbi ভালো আপনি কেমন আছেন? জী আমিও ভালো আছি.

জী অবশ্যই, আহ বর্তমানে তো সব দিক থেকেই হচ্ছে বিনোদন আর বিনোদন, আহ মানুষ কিছু একটা করতে গেলে আগে চায় যে কীভাবে বিনোদন করবে মানুষ কে কীভাবে আহ মজা দিবে সেভাবেই আসলে তারা কাজ করে তো আপনি আসলে কী জানতে চান আমাকে একটু আহ পরিষ্কার করে বলেন, তাহলে আমি হয়তো বা বলতে পারবো. আমি জানতে চাচ্ছিলাম বর্তমান তো আমাদের দেশের মধ্যে বিভিন্ন রকমের আহ বিনোদন যেমন আহ Facebook এর মাধ্যমে আমরা যেসব বিনোদন পাচ্ছি তারপর আহ Youtube

জী আহ Facebook Youtube এ আসলে সামাজিক মাধ্যম থেকে বিনোদনের উম এখন এই মাধ্যমগুলা হচ্ছে বিনোদন কেন~ কেন্দ্র বলা যায়, কারণ দেখা যায় এখন phone হাতে নিলেই মানুষের বিভিন্ন আহ বিভিন্ন কোন আহ topic নিয়ে তারা আলোচনা করে এবং বিনোদন দেওয়ার চেষ্টা করে বিশেষ করে এখন যেসব হচ্ছে vlogging আহ তারপর পাশাপাশি হচ্ছে Tiktok, এগুলা খুবই এখন বিনোদন কেন্দ্রই বলা যায়, এখন phone হাতে নিলেই দেখা যায় তাদের আহ কার্যক্রম গুলাই বেশি চোখে পরে, নজরে পরে

আর কিছু সংখ্যক মানুষ আছে যারা হচ্ছে বিনোদন না তারা কিছু শেখার জন্য vlogging করা হয় তারা কি কোন বার্তা পাঠানোর জন্য এই vlogging টা করে যদি বিনোদন ধরি, তাহলে হ্যাঁ ঠিক আছে বিনোদন বিনোদনের দিক থেকেও তারা ঠিক আছে কিন্তু আমার মনে আমার মতে যারা বার্তা দেওয়ার জন্য কাজকর্ম করে তাদেরকেই আসলে বেশি আহ গুরুত্ব দেওয়াটা উচিত সবার. হ্যাঁ হ্যাঁ এখন বর্তমানে আমি দেখলাম কিছু জায়গা আছে শিক্ষণীয় কিছু আহ vlogging চলতেছে যেমন আপনার আহ দশ মিনিট school তারপর বিভিন্ন জিনিস এগুলা দেখলাম বর্তমান যুগে অ্যাঁ আপনার এই যে Facebook, Youtube এর মাধ্যমে তারা অনেক কিছু শেখানোর চেষ্টা করছে মানুষকে আপনি কি এই সম্পর্কে জানেন?

অ্যাঁ computer থেকে শিখানো থেকে শুরু করে English শিখানো পর্যন্ত সবকিছুই হচ্ছে phone এর মাধ্যমেই করা হচ্ছে